ছবিটিতে আমরা একটি দোকান দেখতে পাইতেসি।

ছবিটিতে আমার একটি দোকান দেখতে পাইতেসি।

সামোনে একটি বড় টেবিল দেখা যাইতেসে।

দূরে একটি বড় পাহাড় রয়েছে।

টেবিলের পাশেই অনেকগুলি চেয়ার রয়েছে।

ছবিটিতে আমরা একটি বাস স্ট্যান্ড দেখতে পাইতেসি।

সামোনে একটি গেট সাজানো আছে।

ভেতরটি অনেক সুন্দর ভাবে সাজানো দেখা যাইতাসে।

দূরে কয়েকটি বাড়ি দেখা যাইতেসে।

আশেপাশে অনেক সবুজ গাছপালা রয়েছে।

নীচে কয়েকটি দোকান দেখা যাইতেছে।

বিল্ডিং -টির নীচে শপিং মল রয়েছে।

ছবিটিতে আমরা একটি বিল্ডিং দেখতে পাইতেসি।